সাইড -এর দিকে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে ও-ওপরে জালনা দেখতে পাচ্ছি ছোট করে।

একটি মহিলা দাঁড়িয়ে নাস শিখাচ্ছে।

সাইড -এর দিকে আবার দোলনা দেখা যাচ্ছে।

একটি লোক দাঁড়িয়ে রয়েছে।

আর এদিকে একটি গাড়ি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে।

সাইড -এর দিকে উপরে পুরা লাইটিং করা আছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অফিস রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় অফিস রয়েছে।

ঘর রয়েছে ঘরের পিছনে অনেকগুলো গাছপালা দেখা যাচ্ছে।

এখানে একটি পোস্টার দেখা যাচ্ছে।

একটি ছেলে একটি মেয়ে বসে রয়েছে।

চারিদিকে ঘন জঙ্গল দেখা যাচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টুকরো ঘর রয়েছে।

সাইড -এর দিকেও আবার দুপাশে পোস্টার রয়েছে একটি গেট রয়েছে।

বাইরের দিকে অনেকগুলো পোস্টার দেখা যাচ্চে।

ফরেশের ভিতরে কিছু মহিলা চলাচল করছে বাচ্চা হাত হাতটি ধরে।

সামনের দিকে একটি লোক দাঁড়িয়ে রয়েছে।

কিছু বাইক আবার রাখা আছে ফাঁকায়।

মাঠের সামনে একটি দোলনা রয়েছে।

ছোট ছোট গাস দেখা যাচ্ছে অনেকগুলো।

বিল্ডিংয়ের সামনে এই রোডটিতে একটি লোক টোটো চালিয়ে যাচ্ছে।

সামনের দিকে একটি ছোট পোস্টার লাগানো আছে গাছের সামনে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি-ই অফিসের সামনে একটি বাস রাখান দাঁড়িয়ে আছে।

উপরের দিকে একটি লাইট লাগানো হচ্ছে বড়ো।

দোকানের উপরে কিছু পোস্টার এখানে লাগানো আছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় নদী রয়েছে।

কলেজটির উপরে-এ দুটো পোস্টার দেখা যাচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মাগুর মাছ দেখা যাচ্ছে থালার উপরে।

গামলাটা ধরে রেখেছি।

পিছনের দিকে দেওয়াল রয়েছে এখানে একটি কাগজ লাগানো রয়েছে।

নীচের দিকে কিছু আরেকটা লেখা রয়েছে।

এসি লাগানো আছে এখানে।